সামনে একটা গোলাপী রং এর বাড়ি রয়েছে একটা লাল আলো দেখা যাচ্ছে।

সামনে টেবিল রয়েছে তাতে কম্পিউটার জেরক্স -এর মেশিন রয়েছে দোকানে অনেক জিনিসপত্র রয়েছে।

দেখতে পাচ্ছি ওপরে একটা ঘরের মত রয়েছে ভাঙা ঘর যেখানে।

এবং এখানে একটা মাঠ রয়েছে তার মধ্যে খোলা প্রকৃতির মধ্যে করছে।

এবং একজন ব্যক্তি আছে মালা পরে দাঁড়িয়ে আছে।

কিছু গাছ রয়েছে এবং কিছু একটা বাড়ি রয়েছে যেটা আবছা আছে।

অনেক ব্যক্তি একসাথে জমায়েত হয়েছে এবং একটা মশাল রয়েছে যেখানে আগুন জ্বলছে ওপরে কিছু তার রয়েছে।

এবং কিছু লোক আছে যারা মাথায় গামছা বেঁধে আছে।

যার বিভিন্ন রকম যে কলকব্জা আছে সবই ভেঙে গেছে।

এবং এখানে আরও কয়েকটা গাড়ি রয়েছে দেখে যেটা মনে হচ্ছে যে এখানে--

সামনে দুজন ব্যক্তি বসে আছে একজন মহিলা আছে একজন পুরুষ আছে তারা দুজনে কম্পিউটার -এর সামনে বসে আছে টেবিল আছে টেবিল -এ খাতা আছে মোবাইল আছে।

এবং তার একটা সাথে আরেকটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে--

সামনে একটা স্টুডিও রয়েছে যেখানে রাজা স্টুডিও নাম লেখা রয়েছে এবং--

পরের রামধনু যেটা আকাশে ওঠে তার দৃশ্য।

এবং কতগুলো গাছগাছালি রয়েছে প্রত্যেককটা গাড়ি সাদা রঙের রয়েছে।

তার পাশে একটা টব রয়েছে যেখানে একটা গাছ রয়েছে।

একজন লোক দাঁড়িয়ে আছে কলা ঝুলছে এবং বিভিন্ন রকম ফলের সো ফলও রয়েছে।

কিছু বেদানা আছে কিছু সরবতি লেবু আছে দূরেও অনেক ফল রয়েছে।

সামনে একটা সুইচ বোর্ড রয়েছে হলুদ দেওয়াল রয়েছে এবং একটা দরজা রয়েছে।

একটা মনোরম দৃশ্য রয়েছে যেখানে পুকুর রয়েছে এবং--

ঘাস রয়েছে দুরে কুয়াশা দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার--

এবং এটা চারিদিকে কোনো কাঁচ রয়েছে কোনো কাঁচের ভেতরে শোপিস -গুলোকে রাখা হয়েছে।

দুজন তিনজন ব্যক্তি দাঁড়িয়ে আছে পেছনে দূরে আরো একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে দেখে মনে হচ্ছে ওপরে।

সামনে একটা প্লেট রয়েছে প্লেট -এর উপর একটা--

সামনে একটা বিল্ডিং এবং বাড়ি রয়েছে যেখানে--

দূর থেকে জালনায় একজন দাঁড়িয়ে আছে।